ছবিটিতে জলসা ম্যারেজ গার্ডেনের প্রবেশপথ দেখানো হয়েছে।

পটভূমিতে দেওয়ালে একটি এয়ার কন্ডিশনিং --

মতির মালা বা টিপ প্লাস্টিকের খেল--

যার বেশ কয়েকটি তলা দৃশ্যমান এস্কেলেটর দ্বারা সংযু--

সামনের দিকে একটি কাউন্টার দেখা যাচ্ছে।

যা গ্যারেজ বা মেরামতের দোকানের মতো দেখতে একটি জায়গায় পার্ক করা আছে।

সামনের দিকে একটি নোটিশ বোর্ড দেখা যাচ্ছে।